কোনো রেস্ট্র -র ছবি এখানে দেখা যাচ্ছে।

মা বগলামুখী মন্দির মা সন্তোষী মন্দির।

যে.ডাবলু ম্যারিয়েট কলকাতা এটা হচ্ছে বিশাল বড়ো একটা হোটেল ফাইভ ষ্টার হোটেল --

এবং এখানে একটা রেস্ট্র আছে এবং এটা একটি বিলাসিতা লাক্সারিয়াস হোটেল ।

যেগুলো চড়ে মানুষেরা আনন্দ পেয়ে থাকে এবং এটি চার্জেবল । মানুষেরা কেবলমাত্র এন্টারটেনমেন্ট -এর জন্যই এখানে আসে।

পুজো এখানে মণ্ডপ বানানো হয়েছে এবং দর্শনার্থীরা দেখতে এসেছে দূর্গা পুজোর সময় দূর্গা প্রতিমার সাথে সাথে মণ্ডপগুলোকেও বিভিন্ন ভাবে সাজানো হয় অনেক আইডিয়াস দিয়ে মণ্ডপগুলোকে দাঁড় করানো হয় এরকমই যাতে দর্শনার্থীরা আসে দূর দূর থেকে এবং মণ্ডপ দেখে।

সুন্দর করে এখানে বিয়ের বাড়ি সাজানো হয়েছে। বিয়ে বাড়ির যাবতীয় যা ডেকোরেশনস থাকে--

এটা হচ্ছে বাস স্ট্যান্ড ।

বাস স্ট্যান্ড থেকে মানুষেরা বাস -এ ওঠে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে থাকে।

প্রাইভেট কার নিয়ে যাওয়ার থেকে যদি একসাথে বাস -এ যাওয়া হয় পলিউশন অনেক কম।

এটা হচ্ছে মা দুর্গার বিসর্জনের সময়ের ছবি যেখানে মায়ের ছেলেমেয়ে অর্থাৎ সরস্বতী এবং কার্তিক ঠাকুরের বিসর্জন করার জন্যে তাদের নামানো হচ্ছে অৰ্থাৎ তাদের বরণ করা হচ্ছে।

এবং তিনজন মহিলা নদীর ভিতরে পা ডোবা--

কৃষি ছাড়াও বিজ্ঞানীরাও বা বৈজ্ঞানিক উপায়ও চাষ করা হয়ে থাকে ।

ট্রেডমিল -এ সাধারণত দৌড়ানোর কাজই করা হয়। যার ফলে মেয়াদ কমে। তাছাড়াও এখানে--